প্রচুর আ অ্যা প্রচুর ভ শিবের ভক্ত আসে পুজা দিতে।

ছবি এবং পেপার কাটিং দিয়ে আঁকা হয়েছে সেগুলি আমরা দেখতে পাচ্ছি।

রুপসনাতর মন্দির যেটি রয়েছে মাধাইপুর --

আমরা এখানে দেখতে পাচ্ছি একটি উম স্টেশন এবং এই স্টেশন -টি খুবই সুন্দর একটি ফাঁকা পরিবেশে -এ রয়েছে ।

আমরা এখানে দেখতে পাচ্ছি সামনেই রয়েছে একটি ছোট্ট জলাশয় এবং তার পাশে রয়েছে ধানের জমি এটি একটি গ্রামের সুন্দর দৃশ্য।